এখানে কাপড়ের দুকান কাপড় বিক্রি করা হয়।

একটা গ্লাস আসে জলের খাওয়ার জন্য আর একটা লবণের উম বয়ম আছে।

এখানে ফিল্টার পাওয়া যায় তারপরে অনেক জিনিস আছে এইখানে।

এখানে একটা বিদ্যালয় কেন্দিয়েস বিদ্যালয়--

এখানে বাইচ্চারা প্রোগ্রাম করতেসে।

তারপরে সামনে দরজা আসে বুলু কালা ব্লু কালার ।

এখানে হোটেল এন্ড বোনেট হল ।

আর এখানে মাটি কাটা হয়েছে।

একজনে বসে দেখছে হোয়াইট কালার শাট আ ব্ল্যাক কালার প্যান ।

হেমলেট আছে একটা ইয়েলো কালার আর অনেক কিছু জিনিস আছে।

অনেক বড়ো হল আছে এইখানে।

মিটিং হইতেসে অনেক মানুষ এসেছে।